ফ্ল্যাট টির নাম সুনীতি অ্যাপার্টমেন্ট এই ফ্ল্যাট টিকে টুনি দিয়ে সাজানো হয়েছে।

জিম -এর এক আয়নার সামনে একটি ছেলে শরীর প্রদর্শন করে নীরব সেলফি তুলছে।

বইয়ের দোকানের ভিতর অনেক রকম বই এবং স্টেশনারী আইটেম দেখা যাচ্ছে।

তার সামনে অনেক ভক্তরা একত্রিত হয়েছে।

এছাড়াও ঝর্না নিচে একটি ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে একটি পাথরের উপর।

এছাড়াও ছবিতে ঝোপঝাড় দেখা যাচ্ছেএবং ছবিটি তোলা হয়েছে সকাল বেলা।

এবং ছবিটি দেখে মনে হচ্ছে ছবিটি তোলা খুব সম্ভবত বিকেল বেলা।